পাশে একজন সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ।

ওপরে সাদা আকাশ দেখা যা--

কটা ছেলে হাতের কাজ করছে সামনে আঠা রঙ আছে।

মুখে মাস্ক আছে ।

গেঞ্জি আছে পাশে একটা জান জালেঙ্গা আছে খয়েরি রঙের ।

লোকটা খয়েরি রঙের জামা কালো প্যান্ট পড়ে আছে ।

চিংড়ি মাছ আছে কাটাপোনা আছে।

টা হোটেল টেবিল আছে অনেক রকম লাইটিং করা আছে দেওয়ালটা নীল লাল রঙের দেওয়াল ।

ওপরে সাদা আকাশ আছে ।

এটা একটা পার্ক আসে পাশে গাছ পালা আছে ।